হ্যাঁ আমি এ Two thousand six -এ আমার computer শেখা আছে আমি বেশি tally basic tally আর GST তিনটেই শিখেছি

যেকটা আমার department যেটা আছে আমি একটা department যেহেতু আমি অ্যা as a senior আমি একটা department দেখাশোনা করি

মানে ধরুন আমি এখন six sem যারা first sem নতুন ভর্তি হইছে ওখানে যে first sem -এ B.A general -এ আমাদের college -এ B.A general আর যারা b.com general হয় general student অনেক থাকে একশো পোনেরো ষোলো এমনি student থাকে তা আমি আমার department এই দায়িত্ব পেয়েছি যে একশো পনেরো জনের যা অসুবিধা হবে সেইগুলো আমাকে বলতে আমি দাদাকে বলবো দাদা ওইগুলো অসুবিধা help করে দে বা আমিও একা কিছু কিছু করতে পারি আমি করেও দি

college -এ এই কাজটা করি আর ধরুন কোন rally হল দাদা একটা বলল যে তুই কজন দিবি কজন দিবি means যে তুই কটা ছেলে দিতে পারবি হয় না এটা একটা rally -তে যে কটা ছেলে লাগবে এই ছেলে মানে একদিনতো লোক নেই ভিড় হয়না তো ভিড় কত দিতে পারবি

তো গেল rally -তে আমাকে বলেছিল একশো জন দিতে তো আমি একশো একজন দিয়েছিলাম

হ্যাঁ আমাদের এই আ পয়লা মাস থেকে শুনলাম দুয়ারে দুয়ারে সরকার আবার শুরু হবে আমাদের আর দিদি একটা এ করেছে যে বারো দিন রাস্তার একটা প্রকল্প তৈরি করবে ওটা শুনেছি আমি

হ্যাঁ ওইটার details বলছি একটা minute দাঁড়ান একটা minute আমি বলে দিচ্ছি আপনাকে

এক minute আমি আপনাকে চিনে বলে দিচ্ছি

ওটা হচ্ছে যে রাস্তার উন্নতি সাধন করা হচ্ছে রাজ্য জুড়ে বারো হাজার kilometre এটা প

পঞ্চাশ feet এই মানে প্রকল্পটার নাম হচ্ছে পদ্ধতি রাস্তাশ্রি এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রগতিশীল এবং উন্নয়নমূখী দৃষ্টিভঙ্গি দ্বারা প্রচলিত হয়ে বাংলা আজ অগ্রগতির পথ অগ্রসর হচ্ছে

এল মানে প্রকল্পটার নাম হচ্ছে পতশী আ রাস্তাশ্রী

পহেলা march পহেলা এ april থেকে

দুয়ারে সরকারে আপনার আ বে দুয়ারে সরকারে এগুলো হয় যে কারোর মাঝখানে বেরিয়েছিল যে

Personal problem হবে আপনার ধরুন আপনার কোন personal problem আপনি থানায় জানাচ্ছেন বা local যারা আপনাদের ward -এ যারা মানে president বা যারা counselor ওদেরকে বলছেন ওরা শুনছে না বা আপনাকে কোন পাত্তাই দিচ্ছে না

নিজের মর্জি মতন ওরা কাজ করেছে তখন একটা helpline number ছিল দিদিকে বলো ওই number টায় phone করলে একটা একজন থাকতেন দিদিকে direct খবর দিতেন কোন জায়গায় কার কি problem হচ্ছে

তা দিদি নিজে থেকে solve করে দিতেন মাঝখানে শুরু হয়েছিল এটা বন্ধ আছে দুয়ারে সরকারটা আবার শুরু হইচে যে দুয়ারে সরকারটা হচ্ছে আপনার যে কারোর কারোর ঘরে problem থাকে

কেউ কেউ ধরুন আ এই কি বলে খুব কম বেতনে কাজ করছে তার ছেলেরা তার জন্য পড়াশোনা ছেড়ে দি

এইতো আলহামদুলিল্লাহ, বন্ধু তুমি কেমন আছো?

এখন কেমন যাচ্ছে দিনকাল? এইতো বন্ধু যাচ্ছে ভালোই কিন্তু এইতো রাজশাহী তে একটু শীত তো, এই আর কী অবস্থা। ও weather এর আসলে যে অবস্থা, এখন দেখো আমি দেখলাম যে শীত এবার শীত পরার পর থেকে, মানুষের মৃত্যুর হার বাড়ে গেসে যেনো। হ্যাঁ এটা মনে হয় শীতের কারনে হ্যাঁ। হম আসলে শীতের এতো শীত পরেসে আস্তে আস্তে আহ শীতের pe~percentage প্রতি বছরে বাড়তেসে হ্যাঁ

এই শীতের plan? শীতের plan ছিল যে একটু শীত টা কমলে ঘুরতে বেরাবো

আচ্ছা আমি তো এবার plan করসি যে এই শীতে হচ্ছে তোমার যে weather, এই weather এ কক্সবাজার মনে হয় ভালো লাগবে, কারন গ্রীষ্মের সময় কক্সবাজার অতন্ত হচ্ছে যে প্রচুর পরিমাণে তাপ বালি যেহেতু সেখানে প্রখার রোদ নাকি দাড়ানোই যাই না, আর এই নাকি আমি একটা news ও দেখলাম যে হচ্ছে যে সব tourist রা হচ্ছে কক্সবাজারে যাচ্ছে তা আমিও একটা plan করসি যে হচ্ছে তাহলে এই সময় টা গিয়ে ঘুরে আসি এই weather এ

তো হয়তো বা শীত শেষের দিকে এখনও, weather টা একটু আমাদের আহ গায়ের সাথে match করবে, তো ঘোরা ভালো হবে এই সময় টা। হ্যাঁ হ্যাঁ, আমিও সেই plan টাই করসি কারন, আর মনে করো বছরে এই তো কেবল শুরু হলো আর সারা বছর তো থাকতে হয় পড়াশোনা আহ তারপরে বিভিন্ন কর্মকাণ্ড লেগেই থাকে আর বছরের শেষে তো একটু relax mode এই থাকে আর ঘোরা প্রয়োজন সেটা আমি মনে করি হম হ্যাঁ সবসময়ই যে চাপে থাকি এই চাপে থাকার কারনে আসলে আহ bore হয়ে পরি আসলে relax করা দরকার একটু ঘুরে আসা দরকার কোথাও থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আহ গ্রীষ্মকালে, গ্রীষ্মকালের সময়ে তোমার মনে করো প্রচণ্ড রোদ, গরমে আহ খাওয়ার খেয়ে শান্তি পাওয়া যায়না, মানে কোনো একটা জায়গায় থাকা যায়না অস্থির অস্থির লাগে সেজন্য আমার কাসে

এই weather টা হ্যাঁ যে যে হালকা হালকা শীত এই সময় টাও একটু আমার মনে হয় যে ঘোরা ফেরা করা যাই, তাহলে

নতুন নতুন পরিবেশ নতুন আবহাওয়া, নতুন weather একটু শরীরে লাগাই, মেজাজ টা ফুরফুরে হবে আর কী। হ্যাঁ অনেকটাই ভালো আহ idea টা অনেক ভালো আমিও ঘুরতে বেরোবো ভাবছি, তবে আমি কিসু student আছে ওদের কে নিয়ে বের হবো তো এইযে এদের জন্য আহ একটু পরিবেশ দরকার আছে, একটু সময়ও দরকার আছে নিয়ে যাওয়া, এবং একটা বিষয়ও ভাবছি। আচ্ছা তোমাদের এর শীত কেমন বলোতো? আহ এ তো শীত কঠিন আমি রাজশাহী যতটুকু জানি যে রাজশাহীর শীত আহ একটু কমই কমই লাগে কারন এখানে আহ বসতি সংখ্যা বেশি লোকজন বেশি একটা ইয়ে আছে আর এ তো বসতি কম রাজশাহীর তুলনাই এইদিকে শীত বেশি এই পরে maybe মনে হয়। হ্যাঁ হ্যাঁ আপনি হচ্ছে রাজশাহীর হ্যাঁ তো এবার মনে করো যে রাস্তা ঘাটে সেই পরিমাণে light

আহ সৌন্দর্য বাড়সে, plus আহ দুর্ঘটনার প্রবণতা গুলোতে বড় halogen লাগিয়েছে শুধুমাএ weather change করার জন্য, প্রাকৃতিক weather তো change করা যাইনা কিন্তু কিছু কর্মকাণ্ড দিয়ে তো সেটাকে protect দেওয়া যাই আর কী।

সৃষ্টি করা কারণ accident হোক সবথেকে এই শীতের মধ্যে কুয়াশার জন্য accident বেশি ঘটে তো খুব

একটা কাজ করে রাখসে এই আর কী আর আমার মনে হয় যে আমি আর একটা উদ্যোগ নিসি যে এই শীতে হ্যাঁ, যে এই শীতে তোমার মনে করো যেগুলো বসতি type এর যে এলাকা আছে সেগুলো তো অনেকটাই আহ শীত আর তারা হচ্ছে শীতের কাপরের একটা যে অভা~অভাব

শীত বস্ত্র কিনে সেগুলো হচ্ছে আহ আমরা ওই বসতি type এর এলাকা যেগুলোতে গিয়ে শীত নিতরন করার জন্য দিতে পারি কারন আমরা তো student হ্যাঁ আমাদের তো আর সেই সামর্থ্য নাই যে হচ্ছে আমরা টাকা দিয়ে কিনে হচ্ছে দিবো

আহ আমাদের হাতে যেহেতু সময় আছে আহ এই weather এ তো মানুষকেও ভালো রাখতে হবে আমরা যেমন আমাদের চারপাশের মানুষকেও ভালো থাকতে হবে সেজন্য আমার মনে হয় যে শীতের সময়টাতে একটু যদি গরিব দুঃখীর পাশে আমরা আহ শারীরিক শ্রম দিলাম মানসিক শ্রম দিলাম financial দিকে না হয়তো support করতে পারবো না কিন্তু অন্য কোথাও থেকে নিয়ে এসে আহ যদি আমরা এরকম একটা উদ্যোগ নি তাহলে আমার মনে হয় যে, একটু গরিব বা আহ যারা হয়তো রাস্তার পাসে ঘুমাই rail line এ ঘুমাই, বসতি তে

তাহলে মনে হয় তাদের জন্য ভালো হবে, তোমার কী মনে হয় বলো? এটা কাজ হবে, এটা খুব ভালো একটা আহ সিদ্ধান্ত এই কাজ টা আমাদেরও করা দরকার সবাই মিলে করা দরকার হ্যাঁ

আহ আচ্ছা তাহলে এই weather এর জন্য আসলে আহ উম আমাদের prepare ছিলাম না, যে এতটা শীত পরবে বলে আমাদের idea ছিল না। হম কিন্তু হটাৎ করেই শীত হ্যাঁ হটাৎ করেই শীত পরে গেলো এখন কী আর করা, protect তো দিতে হবে, তো সেজন্য তো তোমাকে বলছিল যদি কোনো কিছু উদ্যোগ নেওয়া যাই, কারন

ফল কেমন খাচ্ছ বল। শীতের খাবার কেমন খাচ্ছো? পিঠা পুলি? ও আচ্ছা আচ্ছা, আহ শীতের খাবার খাওয়া হচ্ছে আসলে আরো খাওয়া দরকার কিন্তু আমি এই শীতে আহ একবারই রস খেতে পারছি খেজুরের রস, তুমি খেয়েছো কি খেজুরের রস? আহ খাইসি, আমাদের দিক টা তো এখন মনে করো আগে খেজুরের গাছ লাগাইতো আহ সেখান থেকে genuine original টাই অল্প সময়ে খুব ভোরে কুয়াশা ঢাকা মানে কাক ডাকা ভোরে খাওয়া যাইতো আর কী কিন্তু এখন তো সেই সুযোগ টা হয়না, এই মনে করো যে রাস্তা গিয়ে যখন হচ্ছে হকাররা বিক্রি করে বেরাই তাদের কাছ থেকে কিনে খাইতে হয়, এ বৎসরে অবশ্য একদিন আমার আহ বড় ভাইয়ার শোশুর বা~বাড়ি থেকে পাঠাইসিলো সেটা খাইসি

popular খাবার বলা যাই, না খাইলে

তবে একবারই খেতে পারসি আহ অনেক বছর পরই খেলাম রস টা ভালো ছিলো অনেক সুন্দর ছিল আর পিঠা কথা বলতে পিঠা খেয়েছি কিছুদিন তারপরেও পিঠা আরো খাওয়া দরকার কারন শীত থাকাকালীন পিঠা খাওয়া মানে সব থেকে বড় একটা মজার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর তোমার এখন তো বিভিন্ন বাজার বা সবজায়গায় তো পিঠা উৎসব হয়, হ্যাঁ মানুষ তো এখন update হয়েছে smart হয়েছে বোঝো না? সেই জন্যই আর কী

তবে বাসায় বানানো পিঠার মত হয়না যতই ওখানে স্বাদ হোক কিন্তু বাসাই বানানোর পর যে আহ তৃপ্তি করে খাওয়া এই খাওয়া টা ওখানে হয় না এখানে একটা খেতে হবে ওখানে একটা ইয়ে করতে হবে এটা এত দাম এত দাম দিয়ে একটা বা দুইটাই খেতে পারবো আমি আসলে এই বিষয় টাকে নিয়ে আহ অনেকটা বিরক্তি ভাব আসে, যদিও কাছে হয়ে গেছে পিঠা, পিঠা সহজলভ্য হয়ে গেসে তারপর বাড়ির বানানোর স্বাদে তুলনা করা যায়না এটা। হ্যাঁ তা তো অবশ্যই না, এটা তো অবশ্যই মানে তুলনা মানে idea ই করা যাবে না, বিষয় টা এরকম এখন তোমার মনে করো যে weather, weather এর সাথে suit করে যে ফল গোলা তোমার মনে করো যে পিঠা গোলা হয়, সেগুলা তো আহ বিশেষ করে গ্রামে বা মায়ের হাতের পিঠা যাকে বলা হয়, সেটা তো একদম অতুলনীয় হ্যাঁ

হালকা হালকা বের হচ্ছে, কিন্তু যেই কুয়াশা বুঝছো? কারন এখন যে weather রাজশাহীর weather এ এখন আমের মুকুলের অনেকটাই ক্ষতি করবে যেহেতু বের হচ্ছে এখন যেহেতু বেশি পরিমাণে কুয়াশা থাকে সেটা ধরো পরে যাবে হ্যাঁ? পরে যাবে এ হচ্ছে ব্যাপার তবে আমের মুকুল বের হচ্ছে, আহ দেখা যাক কী হয়, দুয়া করো তোমাদেরকে যেনো খাওয়াইতে পারি , আম লিচু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আহ রাজশাহী তো আমের জন্য একদম বিখ্যাত।

আহ weather এর ওপর depend করবে, মনে করো যে যদি শীত বেশি হয় হটাৎ করে যদি আবার রোদ উঠে যাই, আমের মুকুলের প্রতি তো একটা effect পরবে হ্যাঁ বেশি কুয়াশা তে আমের মুকুল নষ্ট হয়ে যাই। হ্যাঁ এটা বেশি কুয়াশা তে আবার যে আহ ঝর বৃষ্টি তারপরে তোমার হলো, ইয়েতে তোমার শীলা বৃষ্টি শিলা বৃষ্টি হম হম হম

আমের জন্য এখন

আর সব সবকিছু মুলের একটাই মূল সেটা হচ্ছে যে weather, weather ভালো থাকলে যে কোনো জিনিসই ভালো হবে, হ্যাঁ হটাৎ করে weather change করে মানুষ অসুস্থ হয় এইযে মনে করো তোমার শীত মশরুম হম

এখন দেখো রাজশাহী medical college এ যাও বা medical এ যাও, bed , bed এ রুগী জায়গা পাচ্ছে না, একটাই অসুখ কী Pneumonia আর Diarrhea, Pneumonia আর Diarrhea এইযে শীত প্রচণ্ড শীতে আহ বাচ্চাদের আহ শীত

হৃদ জনিত রোগের কারণে মানুষ মারাও যাচ্ছে প্রচুর কারন আমার একটা ভাগ্নি মারা গেলো কিসুদিন আগে শীত জড়িত baby হয়ে গেসে baby হওয়ার পর, রক্তসল্পতা ছিলো কিন্তু তারপর তো সবথেকে বেশি একটা খারাপ একটা দিক হলো যে, আহ আচ্ছা শীতের মধ্যে আরও মানে এমনি রক্তসল্পতার কারনে গায়ের temperature কমে আসে, আর শীতে তো আরও অবস্থা খারাপ তো আহ তাকে আর বাঁচানোই গেলো না, মারাই গেলো, যাই হোক বন্ধু সেইজন্যই হচ্ছে আমাদেরকে weather এর সাথে তাল মিলিয়ে চলতে হবে যদিও সচেতন হতে হবে, আহ যেমন হচ্ছে যে এটা তো প্রাকৃতিক কারন হ্যাঁ,

করার নাই তারপরেও আহ weather এর সমুক্ষিন হতে হবে আমাদের protect দিতে হবে, গরম কাপড় ব্যাবহার করতে হবে সচেতন, সুস্থ, সুন্দর, থাকতে হবে যেখানেই করিনা কেনো যাই করিনা কেনো।

শীত টাকে আসলে কী, আমাদের দরকার আছে মানে যে তাপমাত্রা টা গায়ের অনেকের রক্তর কম থাকার কারনে তাপমাত্রা গায়ের কম হয়ে যাই যার ফলে কী হয় যে শীত টা সে, তার কাসে আরো বেশি লাগে, যার কারনে

আহ শরীরের immunity শক্তি বাড়াই হ্যাঁ।

সবার প্রেক্ষিপ্তে একটাই কথা আসে weather হ্যাঁ

তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে এবং weather এর সাথে তাল মিলায়ে আমাদের জীবন যাপন করতে হবে, তাহলেই সুস্থ থাকা যাবে সুন্দর থাকা যাবে জীবন যাপন সহজ হবে , নিজে ভালো থাকা যাবে অপরের সাথে নিয়ে ভালো থাকা যাবে, সবাই একসাথে